চাকরি একটা আমরা সাধারনত আমরা চাকরি কোনো company গেলে প্রায় হচ্ছে বিষ বিষ থেকে চল্লিশ পর্যন্ত কিন্তু আর কি salary দেয় এখন যে অবস্থা বাংলাদেশের বিষ থেকে চল্লিশ হাজার মানুষদের life টা যদি এ ক্ষেত্রে তাদের বিষ হাজার দেয় পচিশ হাজার দেয় এভাবে তাদের কিন্তু সংসার ও চলে না তাদের সংসার আমাদের যে যে বলছিলাম যে কৃষি খেটে যারা মাঠে যারা কাজ করে তারাও কিন্তু হচ্ছে দিনে কিন্তু মাসে প্রায় কিন্তু বিষ হাজার income করে এদিক থেকে ওদিক থেকে হোক যেভাবে হোক income করে আর যদি সরকারি কোনো চাকরি করা যদি বিশ পঁচিশ হাজার টাকা income করা যায় তাহলে কিন্তু এভাবে কিন্তু হয় নাখো চাকরি কিন্তু সেই সকালে যে রাত দশটা পর্যন্ত